এখানে কয়েকটি মানুষ দেখা যাচ্ছে।

দেয়ালে সাঁটানো ইলেকট্রিকের বোর্ড রয়েছে।

এই ছবিতে দেখতে পাচ্ছি চাপাতা বাগান।

উপরে ওঠার জন্য বাঁশের তৈরি একটি মই দেখতে পাচ্ছি।

নীচে অনেকগুলো বাঁশ পড়ে আছে।

মাঠের ওপরে বিভিন্ন রংয়ের কার্পেট বিছানো রয়েছে।

এখানে ছোট বড় পাহাড় দেখা যাচ্ছে।

একজন ব্যক্তি পুকুরে বসে কিছু করছে।

এখানে দেখতে পাচ্ছি একটি দুর্গা পূজার প্যান্ডেল ।

বাগানটিতে নানা রঙের গাঁদা ফুল ফুটে আছে।

সাদা রঙের একটি মারুতি কার -ও রয়েছে।

ঘরটিতে অনেকগুলো পাতা ঝোলানো রয়েছে।

এক পাশে একটি জলের গাড়ি দাঁড়িয়ে আছে।

এখানে তেল দুধ সাবান বিস্কি চিপস ইত্যাদি রয়েছে।

মনে হচ্ছে এটি একটি মাছের ফার্ম ।

মাঠে ছোটো ছোটো ঘাস দেখতে পাচ্ছি।

হরিণগুলি মাথা নিচু করে কিছু খাচ্ছে।

চারিদিকটা খুব সুন্দর করে সাজানো আছে।

নীচে দুটি বাস দাঁড়িয়ে আছে কিছু বাইক দেখা যাচ্ছে।

এখানে দেখতে পাচ্ছি একটি বড় ঘর।

ঘরটির দেওয়ালে সাঁটানো কিছু কাঁচের রেক লাগানো আছে।

কাঁচের রেগের ওপর ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে।